এই ঘরটির ভিতরে অনেক মানুষ দেখা যাচ্ছেন।

বোর্ডটির পাশে আরও একটি বোর্ড লাগানো আছে সেখানে একটি ছোট্ট গাসও দেখতে পাচ্ছি।

সেখানে একটি টেবিল দেখতে পাচ্ছি টেবিলের উপরে অনেকগুলো জিনিসপত্র দেখা যাচ্ছে টেবিলের পাশে একটা অ্যালুমিনিয়ামের দরজাও দেখতে পাচ্ছি।

সেখানে একটি বোর্ড লাগানো আছে।

ঝরনাটিতে অনেক বড়ো বড়ো পাথর দেখা যাচ্ছে পাথরগুলোর রং কালো।

এই ছবিটিতে কয়েকটি গাস দেখতে পাচ্ছি।

সাদা রং দেওয়া আচে সেখানে একটি লাইটও -ও জ্বলছে।

এই ছবিটিতে একটি ঘর দেখতে পাচ্ছি।

এই ছবিটিতে একটি ট্রাক গাড়ি দেখতে পাচ্ছি।

একানে আসেপাশে অনেকগুলো গাসপালাও দেখতে পাচ্চি টোল গেটটির উপরে একটি টিনের সাদও রয়েসে সেখানে কয়েকজন মানুষকেও দেখতে পাচ্চি।

এই ছবিটিতে একটি দুকান দেখতে পাচ্ছি দুকানের ভিতরে অনেক --

পোস্টার লাগানো আছে বিল্ডিংটির রং সাদা বিল্ডিংটির চারপাশে ঘাসপালা দেখা যাচ্ছে।

কম্পিউটার শিখসেন সেখানে একটি পোস্টার লাগানো আসে পোস্টার টিতে লেখা আসে কম্পিউটার অ্যাপ্লিকেশন সেখানে একজন লোক দাঁড়িয়ে আছেন।

দোকানের উপরে একটি পোস্টার লাগানো আচে ।

পোস্টারটিতে লেখা আছে উষা ফুড কর্নার ।

বিল্ডিংটিতে বাউন্ডারি ওয়াল রয়েচে বিল্ডিংটির পাশে--

এখানে একটি লাল রঙ্গের বাউন্ডারি দেওয়াল দেখতে পাচ্ছি ফুলের পাশে একটি রাস্তাও দেখতে পাচ্ছি।

এখানে একটি ব্রিজও দেখতে পাচ্ছি।

এই ছবিটিতে দেখতে পাচ্ছি এটা একটি রেস্টুরেন্টের বিতর সেখানে অনেকগুলো চেয়ার এবং টেবিল রয়েছে সেখানে লাল রঙের চেয়ার রয়েসে।

রেস্টুরেন্টের উপরে কতগুলো লাইট দেখা যাচ্ছে।

রাস্তার পাশে একটি লাইটও লাগানো আসে।

চায়ের বাগানটিতে অনেক বড়ো বড়ো ঘাস দেখতে পাচ্ছি সেখানে অনেক ছোট ছোট--

চায়ের চারা রয়েসে সেখানে একটি নদীও দেখতে পাচ্ছি।

এই ছবিটিতে একটি উ-উ রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছি সেখানে কতগুলো সিগনাল লাইট দেখা যাচ্ছে--

এই ছবিটিতে দেখতে পাচ্ছি এটা একটি জিম সেন্টার জিম সেন্টারের বিতরেও --

যেখানে অনেক বড়ো বড়ো পাথরও দেখা যাচ্ছে।

রং দেখা যাচ্চে সেখানে কয়েকটি লাইটও দেখা যাচ্চে।

সি_সি_টি_ভি দেখা যাচ্ছে সেখানে একটি--